আমরা দেখতে পাচ্ছি সামনে একটি গ্রামের বিশাল বড় মাঠ যেখানে--

আর দুধারে বিশাল বিশাল আহ শপিং মল দেখা যাচ্ছে।

সব সাজিয়ে রেখেছে এবং সেখান থেকে পাইকারি হিসেবে বই খাতা বিক্রি হচ্ছে।

আমরা দেখতে পাচ্ছি সামনে একটা বিশাল বড় প্যান্ডেল । যেখানে দুর্গা ঠাকুরের পুজো হচ্ছে এবং সেখানে --

ব্যবহার করা হয় এবং আলু দিয়ে আলুর চিপস -ও তৈরি করা হয়।

আমরা দেখতে পাচ্ছি সামনে একটা বিশাল বড় নদী।

দূরে দেখতে পাচ্ছি এখানে একটি ঘ ঘর।

আমরা দেখতে পাচ্ছি সামনে একটি বিশাল বড় হল রুম ।

যেটি চারিদিক শুধু লাইটিং -এ লাইটিং করা এবং--

আমরা দেখতে পাচ্ছি সামনে বিশাল বড় একটি হাসপাতাল যেখানে অনেক লো--

সে বি এ গরুগুলি-ই-র সামনে অনেক খড় এবং একটি বিশাল বড়--

উম অনেক বিল ম তলা শপিং মল এবং সেখানে এক এক ধাপে--

পার্ক -টির এই গাছপালার মধ্যে একটি বসার স্থান রয়েছে যেখানে--

পাশে গাছপালা এবং বিল্ডিং -টি পাঁচ চারিদিক পাঁচিল দিয়ে ঘেরা।

যা হুম তার মধ্যে দুটি তবলা এ রয়েছে যা গানন-ন-ন করতে আমাদের সাহায্য করে।

যার সামনে একটি সাদা রঙের গাড়ি দাঁড়িয়ে আ--

আমরা দেখতে পাচ্ছি সামনে গঙ্গারামপুর পৌরসভার অফিস ।

আ-আহ যেখানে যত্ন সহাকারে বাচ্চাদের শিক্ষা দেওয়া হয়।